এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি বইয়ের দোকানের দৃশ্য।

আর এই উম ঘরের বিতরে বিভিন্নরকমের কার্পেট বেঠা-বেছানো রয়েছে।

আর এই টয়ট্রেনটি একটি পার্কের মাঝখানে উম আঃ বসানো আছে।

আর এটি একটি গোডাউনের দৃশ্য।

যার আশেপাশে অনেকটা উম্ উঁচু উঁচু উ টিলা ভূমি রয়েছে আর সাথে জঙ্গলও রয়েছে।

আর সামনে অনেকগুলি ফুলের বা বস্তাও রয়য়াসে।

আর এই দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট পুকুর যার আশপাশে অনেক বড়ল উঁচু উঁচু বাড়ি।

দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী--

এবং তার পাশে একটি খেজুর গাছ দেখা যাচ্ছে।

আর এই ছবিটি একটি চলন্ত ট্রেন থেকে নেওয়া ছবি।

যার উঁ যার আর আশপাশটা খুবই সুন্দর ভাবে দৃশ্যমান।

যার নাম শ্রী রাজেশ্বরী বুক লিংকস ।

আর অনেকগুলি মানুষ দাঁড়িয়ে আছে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে অনেকগুলি বাচ্চা একই রকম ইউনিফর্ম বোনে পরে নীচে বসে আছে।

এই ছবিতে দেখা যাচ্ছে একটি রুম যা ও সব ধরনের ফার্নিচার দিয়ে ফার্নিস্ট আর এটি সম্ভবত একটি হোটেল রুমের দৃশ্য।

যেখানে অনেক ধরনের জিম ইকুইপমেন্ট রয়েছে।

এই বিল্ডিংটি হচ্ছে স্টেট ইনস্টিটিউট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ব যা বিহারের পাটনাতে অবস্থিত।

তার সামনে রয়েছে একটি ছোট অফিসও -ও।

এই ছবিতে দেখা যাচ্ছে অনুকুল ঠাকুরের আশ্রমের কোন একটি অনুষ্ঠানের দৃশ্য।

এই ছবিটিতে দেখা যাচ্ছে কোনো একটি ডেকোরেটিভ আইটেমসের শপের দৃশ্য।

আর ওই পাশে কিছু সংখ্যক মানুষ বা প্যাসেঞ্জার তারা ওয়েট দাঁড়িয়ে আছে।

যেখানে অনেকগুলি এবং মজদুর বিভিন্নরকম সেকশনে বিভিন্নভাবে নিজেদের কাজ করে যাচ্ছে।

যেখানে দুটি টেবিল শা তার সাথে অ বসার জায়গা।

যার আশেপাশে একটি গাড়ি রয়েছে।